দূরে একটা খেলার মাঠ দেখা যাচ্ছে। বড় দেখে খেলার মাঠ।

আ তে তার মাঠের মধ্যে সবু-উ-জ রঙের ঘাস আছে মাঠের উপর।

এখানে বড় দেখে একটা হলরুম আছে। হলরুম -এ অনেকগুলো চেয়ার আছে।

বড় -অ -অ দেখে একটা উম্ম উঃ দুটা দিদি আছে দুধারে-এ ।

এখানে একটা মাটি খোঁড়ার জে.সি.বি. মেশিন আছে এখানে কিসের কাজ হছ--

একটা মাঠ আছে-আ মাঠের পাশে দোতালা বড় বাড়ি আ--

সেই এসছে-এ-এ একটা পুলি-ইশ আছে আর্মি -ই ওনেক--।

উহ ভালোই দেখতে বেশ মন্দিরটার গাইয়ে নাম লেখা আছে রূপ --

অটো ওর মধ্যে কয়েকজন ম প্যাসেঞ্জার বসে আ--

ওখানে একটা গাঁধা ফুল আছে গোলাপ ফুল আছে ।